আমি এইক্ষানে আসিয়াছি আমাদের মতে কী বিভিন্নতা আছে তাহা বাহির করিবার জন্য নহে আসিয়াছি আমাদের মিলন ভুমি কোথায় তাহাই অন্বেষণ করিতে

কোন ভিত্তে অবলম্বন করিয়া আমরা চিরকাল সৌভাত্র সূত্রে আবদ্ধ থাকিতে পারি

কোন ভিত্তর উপর প্রতিষ্ঠিত হইলে যে বাণী অনন্তকাল ধরিয়া আমাদ্বিগকে আশার কথা শুনাইয়া আসিতেছে তাহা প্রবল হইতে প্রবলতর হইতে পারে তাহা বুঝিবার চেষ্টা করিতে আমি এখানে আসিয়াছি

সমালোচনার দিন চলিয়া গিয়াছে আমরা এখন কিছু গরিবার জন্য অপেক্ষা করিতেছি

জগতে সময় সময় সমালোচনা এমনকি কঠোর সমালোচনার ও প্রয়োজন হইয়া থাকে

কিন্তু সে অল্প দিনের জন্য অনন্তকালের জন্য আছে কার্য উন্নতির চেষ্টা ও পঠন সমালোচনা বা ভাঙাচোরা নয়

প্রায় এক গত শত বর্ষ ধরিয়া আমাদের দেশের সর্বত্র সমালোচনার বন্যা বহিয়াছে

প্রাচ্চাত্য বিজ্ঞানের তীব্র রশ্মিজাল অন্ধকারময় দেশ গুলোর উপর পরিয়া অন্যান্য স্থান অপেক্ষা আমাদের আনাচে কানাচে যেন সাধারনের দৃষ্টি বেশি আকর্ষণ করিয়াছে

স্বভাবতই আমাদের দেশের সর্বত্র বড়ো বড়ো মনিষীগণের সৃষ্ট মহিম্ময় সত্য নিষ্ঠ ন্যায়নোরোহি মহাত্ম গণের অভ্যূদয় হইলো

তাহাদের হৃদয়ে অপার স্বদেশ প্রেম এবং সর্বোপরি ঈশ্বর ও ধর্মের প্রতি প্রবল অনুরাগ ছিল

তখন phone করলাম ধরলি না যে অরে তখন phone টা আমার silent করা ছিলো একদম বুঝতে পারি নি রে আমি এখন এসে দেখলাম যে তুই আমাকে phone করছিলি ওই জন্য এখনই ring back করলাম, কেমন আছিস? অনেকদিন কথা হয়নি তোর সাথে। এখন তো ভালো আছি, তুই কেমন আছিস?

হ্যাঁ হ্যাঁ একদম হয়ে গেছে এই সিরামপুর এ নিয়েছি two inititalBHK তো এই সব নিয়ে এখন ক দিন একটু ব্যততার মধ্যে ছিলাম

এই যে জিনিস পত্র এখন বাড়িতে shift চলছে এর পর তো নতুন বাড়ি বুঝতেই পারছিস সব নতুন করে করছি এই পর্দা বিছানার চাদর বাড়ির টুক টাক কিছু জিনিস পত্র কেনার আছে বুঝলি তো, তো এগুলো কোথা থেকে কেনা যেতে পারে বল তো সস্তায়? দেখ যদি সস্তায় কিনতে হয় সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে offline এ কিনতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ offline ই বলছি। আচ্ছা offline এ যদি কিনতে হয় তাহলে একদিন চল না আমিও ফাঁকা আছি এই weekend এ তাহলে Esplanade এর দিকে একবার যাই গড়িয়াহাট টাও একটুখানি চষে নি দক্ষি~ দক্ষিণাপনের দিকটাও একটু দেখি সেইমতো আশা করি এর মধ্যে মোটামুটি তোর সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবি ওখান থেকে।

তো বুঝতেই পারছিস

তোর আহ কী কী নেওয়ার আছে? "হ্যাঁ দেখ নেওয়ার আছে বলতে অনেক কিছুই আছে এটা হতে ধর আহ প্রথমত হচ্ছে বা~ বিছানার চাদর, বালিশের ঢাকা, পর্দা, কুশান কভার তো এর সঙ্গে সঙ্গে ধর নিজেও একটা কিছু পয়লা বৈশাখ আছে একে বারেই যাবো নিজের বাড়ির জন্য কিছু জামা কাপড় কেনার আছে সবাইকে দেবো সেই রকম কিছু কিনবো এছাড়া ধর ঘর সাজানোর তো জিনিস কোনো ছোটো showpiece এরকম আহ ধর এছাড়াও আছে আমার মনে হয়ে না একদিনে হবে দু তিন দিন যেতে হবে কারণ ধর cutlery ও কেনার আছে রান্না ঘরের জন্য

ধর কিছু মাহ এছাড়াও dining set হম এই রকম মশলার কোনো ভালো মশলা নি যা লাগে আরকি বাড়ির এখন আপাতত এইরকমই মনে পড়ছে ধর আর আরেকটা জিনিস আমাকে কিনতে হবে সেটা হচ্ছে তোর চাঁদনী তে কেউ চেনা জানা থাকে তাহলে খুব সুবিধা হয় আমার না ঘোরে কিছু সুন্দর সুন্দর light কেনার আছে, তো সেগুলো এমনি আমি off~ online এ দেখছিলাম অনেক বেশি টাকা পড়বে তো আমাকে সবাই বললো যে যদি চাঁদনী তে কেনা যায় খুব সস্তায় সুন্দর সুন্দর ভালো ভালো light পাওয়া যায়,

আচ্ছা তাহলে একটা কাজ কর তাহলে plan টা বরঞ্চ এখনি করে ফেলি কারন হচ্ছে তোর আহ মোটামটি যদি May মাসে তোকে সব কিছু গৃহ প্রবেশ করতে হয় তার আগে সব কিছু কিনে সাজানো গছানোর মতো একটা বিশাল সময় কিন্তু লাগবে। তুই ভাবিসনা যে তুই আজকে কিনলি কালকে তোর হয়ে যাবে। না না না দেখ কিনতেই তোর জিনিসপত্র কিনতেই তিন চার দিন সময় লেগে যাবে যেমন ধর আহ পয়লা বৈশাখ আসার আগে আমি নিজেদের জিনিস গুলো কিনে নিতে চাইছি ওই সবাইকে যা দেবো জামা কাপড় বা নিজের জন্য জামা কাপড় যা কেনার আছে সেগুলো সেগুলো পয়লা বৈশাখের আগে কিনতে হবে আচ্ছা আরেকটা হচ্ছে আলো গুলো, আলো গুলো ধর এখনও মিস্ত্রি কাজ করছে কিন্তু basic light লাগানো হয়ে গেছে তাও প্রচুর দাম নিচ্ছে তাই আমি বলছি তুমি এখন কাজ বন্ধ রাখো আমি তোমাকে কিনে সব দেবো তো আমাকে এইজন্য আলোটাও খুব শিগগিরি কিনে নিতে হবে।

আগে করতে হবে, এগুলো হয়ে গেলে বাদ বাকি কাজ বাড়ির মোটামটি ready সেগুলো যদি হয়ে যায় তাহলে তারপর আমি ধর ওই পর্দা বিছানার চাদর এইগুলো কিনতে যাবো। তাহলে একটা কাজ করি শোন মোটামটি তুই ধরে রাখ তোর এটাতে দিন চারেক লাগবেই ঠিক আছে? তাহলে একটা কাজ কর এই weekend টা তে তুই আহ শনিবার দিনটা একটুখানি হাতে রাখ তো আমি মোটামটি তাড়াতাড়ি করে আমার কাজগুলো মিটিয়ে নিয়ে শনিবার দিন তুই আর আমি বরঞ্চ বেরিয়ে যাই চাঁদনী তে

তোর পছন্দের light বা light এর যা যা লাগবে সেগুলো সব কিনে নি ওগুলো কিনে নি আর আহ ওটা কিনে নেওয়ার পরে জানিনা কতোটা সময় হাতে থাকবে কারন পছন্দ করা যাওয়া এগুলোতে তো একটু সময় লাগবে না? সেসব কিনে নেওয়ার পর যদি সময় থাকে সেক্ষেত্রে ধর ওর আশেপাশের আহ showpiece গুলো দেখতে পারি আশে পাশে market থেকে showpiece গুলো দেখতে পারি যেটাতে তোর ঘর সাজাতে লাগবে বা ওগুলো আমরা ওইদিন টায় করে নেই এরপরে যদি রবিবার দিন শরীর দেয় তাহলে আবার বেরো আবার আমার সাথেই বেরো কারন আমি রবিবার দিনটা পুরোটাই ফাঁকা আছি রবিবার দিনটা বরঞ্চ esplanade এ চলে যাই মোটামটি ধর তোর ঘরের, তোর ঘরের রং হয়ে গেছে তো complete? রং তো একটা basic দেওয়া আছে কিন্তু মাঝখানে আবার একটু গণ্ডগোল হলো রং হচ্ছিলো দিয়ে রং এখন বন্ধ রাখা হয়েছে যেহেতু আলোর কাজ হচ্ছে তো ওই আবার ওখানে খোঁড়া খুঁড়ি চলবে সেজন্য রংটা আবার বন্ধ রাকা হয়েছে কিন্তু রং ওই মানে select করা হয়ে গেছে

হ্যাঁ তাহলে তোর ঘরের রং অনুযায়ী তো পর্দা কিনতে হবে সেক্ষেত্রে পর্দার রং গুলো তো নিশ্চয়ই তোর মাথায় আছে? হ্যাঁ সে আমার মাথায় ভাবনা চিন্তা করা আছে আমার সমস্যা একটাই আমি আহ তোর Esplanade এই কারনেই যেতে চাইছিনা সেটা হচ্ছে যে আহ রবিবার দিন যদি যাই আমি আসলে পয়লা বৈশাখের জামা গুলো কিনতে চাইছি এবার ওগুলো গড়িয়াহাট থেকে কিনতে চাই কেন বলতো? গড়িয়াহাট আমি শুনেছি যে খুব সুন্দর সুন্দর চুড়িদার কুর্তি regular collection আছে তো আমি ওইজন্যেই আহ গড়িয়াহাটে যেতে চাইছি মাকে একটা শাড়ী দেবো বাবার জন্য একটা কুর্তা কিনবো আমি নিজেও চুড়িদার কেনার আছে এই সব গুলো আরকি তাহলে বরং গড়িয়াহাটেই যাই তাহলে Esplanade টা cancel কর তাহলে গড়িয়াহাটে যাই গড়িয়াহাটে গিয়ে আহ ওখানেই ওখানেই তাহলে পর্দা ওগুলো যা যা লাগবে পেয়েই যাবো এইগুলো আমরা মোটামটি যদি হ্যাঁ রবিবার দিনটা তাহলে আমরা পর্দা জামাকাপড় এইগুলো সব করবো আর তার সাথে একটু খাওয়া দাওয়া করে নেবো এর পরের সপ্তাহ টা বরঞ্চ হাতে রাখবো বাকি planning এর জন্য বাকি আর কী কী আছে বললি? দেখ আমার, আমার যদি ওই একদিনে যাই রবিবার গড়িয়াহাট সব কেনা হবেনা প্রচুর সময় লাগবে তো তার পরেও ধর এই ঘর সাজানোর জিনিস লাগবে টুকটাক একটু গাছ কিনবো, গাছ গুলো অবশ্য এখন কিনবো না কারন গাছ গুলো এতদিনে নষ্ট হয়ে যায় shifting এর ব্যাপার আছে কিন্তু গাছগুলো আমাকে দেখে রাখতে হবে গিয়ে যে কীরকম কি কটা সস্তা পড়ছে সেগুলো বুঝলি তো? তারপরে খুব সুন্দর সুন্দর pot গুলো পাওয়া যায়না গাছ রাখার? ওই pot গুলো দেখবি বিভিন্ন জায়গায় বিক্রি হয়

হ্যাঁ এখন তো artificial plant গুলো বেরিয়ে গেছে মোটামটি ওগুলো বেশ সুন্দর লাগে।

আসলে আমি ওটা এখন যেতেই চাইছিলাম না কিন্তু মা রোজ আমাকে বলছে দেখে আয় দেখে আয় তো তাইজন্যেই আরও যাওয়া আরকি বুঝলি তো? তো সেটা তুই জানিস কোথায় ভালো nursery আছে indoor plant পাওয়া যাবে? না indoor plant এর সম্ভবত গড়িয়ার ওখানেই পাওয়া যাবে সেটা আমি জানি কারন আশেপাশে যারা আমার যারা বন্ধুবান্ধব রয়েছে তারা মোটামটি আমাকে বলে দেবে কোথায় পাওয়া যাবে আমি সেটা জেনে রাখবো কিন্তু আসা করছি ওই এলাকার মধ্যেই আমাদের ওই কাজটা মিটে যাবে।

সেক্ষেত্রে জেনে রাখবো যে কোথায় হবে সেটা না হয় আমরা তো মোটামটি দিন চারেকের একটা হিসাব রাখছি যাওয়ার জন্য তো দুটো দিনে কখনোই সেটা complete হবেনা। তো সেইমতো না হয় আমরা আবার গিয়ে দেখে নেবো। মোটামটি তাহলে weekend এর আহ রবিবার দিনটা পুরোটাই রাখা হোক গড়িয়াহাটের মধ্যেই যা যা পাওয়া যায় সেগুলোর জন্য তাইনা?

ওটা খুব বেশি না ওটা দেখতে হয়তো branded এর মতো কিন্তু একদমই non-branded মাল সাড়ে ছয়শোর মধ্যে ওটা হয়ে গেছিলো। বাহ আমার একটা ওইরকম bag এর খুব দরকার আমার আসলে দুটো লাগবে আমার একটা সামনে নেমন্তন বাড়ি আছে তো যদি ওই ছয়শ সাড়ে ছয়শ হয় তাহলে খুবই ভালো আমি কী দেবো বুঝতে পারছিলাম না। ও তাহলে ওইরকম দুখানা bag ও আমার কিনতে হবে একটা নিজের regular use এর জন্য আর একটা আমি আহ দেবো আরকি gift হিসেবে। হ্যাঁ তাহলে তো দেখ তাহলে তো আমি তো বললামই প্রথমে যে চল একবার Esplanade টুকু যাই কারন তোর সাথে গেলে আসা করি আমিও কিছু না কিছু তো কিনবোই তো গড়িয়াহাটে ওগুলো কিনে নিয়ে, আরও একটা দিন তাহলে চল plan করি Esplanade এর জন্য। ঠিক আছে করাই যায় বাঁ যদি শনিবার দিন চাঁদনী তে আলো টালো কিনে যদি সময় থাকে তাহলে চাঁদনী থেকে তো Esplanade কাছেই ওটা চলে যাওয়া যেতে পারে। হ্যাঁ শনিবার দিনটা হয় তবে আমাদের একটু সময় নিয়ে হাতে বেরোতে হবে মানে একটু তাড়াতাড়ি বেরোতে হবে তা না হলে না ওই তাড়াহুড়োর মধ্যে জিনিসপত্র দেখে কেনাটা খুব difficult হয়ে যায়। হুম হ্যাঁ ধর এখান থেকে আমরা তুই এলি তোর দশটা নাগাদ হাওড়ায় দেখা করলাম দুজনে এবার ওখান থেকে আর কতক্ষণ সময় লাগে যেতে হাওড়া থেকে ধর আরও আধ ঘন্টাই লাগলো। হ্যাঁ খুব বেশি হলে আধ ঘণ্টা, হিসেব মতো তার কমেই চলে যাওয়ার কথা কিন্তু

সাড়ে দশটা পৌনে এগারোটার মধ্যে আমরা পৌঁছে যাবোনা?

ওখানে পৌঁছে গিয়ে তাহলে ওখানেই আহ চাঁদনী থেকে ওগুলো, ও চাঁদনীর কথা হচ্ছিলো না যে আমরা আগে চাঁদনী যাবো তাহলে তো হ্যাঁ পৌনে এগারোটা বাজবেই। তো হ্যাঁ ওখান থেকে গিয়ে কেনাকাটি গুলো করে নিয়ে আমাদের কতক্ষণ হয়তো লাগবে খুব বেশি হলে দুপুর মতো হয়ে যাবে। তো দুপুর যদি হয়ে যায় তারপরে আমরা Esplanade আসবো ক্ষতি নেই। তাই হোক তাহলে। হ্যাঁ তাহলে Esplanade এ এসে আহ তখন নয় একটু ধীরে সুস্থে তোর পছন্দের bag গুলো তুই দেখে নিবি যে দোকান টায় গেছিলাম ওটা একটু ভেতোরে যেহেতু, সেজন্য হয়তো একটু ভেতোর দিকে যেতে হবে বাইরের আহ local ইয়েগুলো থেকে পাওয়া যাবেনা এই market এর ভেতরে ছিলো দোকানটা। তো সেক্ষেত্রে একটু ভেতোরে যেতে হবে তাতে ক্ষতি নেই, আহ তো ওখানে গিয়ে বরং দেখে নেবো bag টা আর আমিও একটু দেখবো যদি নতুন কোনো collection আসে সেক্ষেত্রে আমিও একটুখানি দেখে নেবো যে তবে একটাই সমস্যা যে ওখানে আহ ওরা দামটা কে নিয়ে প্রথমে প্রচণ্ড বাড়াবাড়ি করে সেটাকে bargaining করে করে অনেক কষ্টে সেটা কে একটা ঠিকঠাক দামে আনতে হয়।

না না সে ঠিক আছে সাড়ে ছয়শ টাকার bag টা আমাকে প্রথমে ওরা চোদ্দশ টাকা দাম বলেছিল সেটা কে কমিয়ে কমিয়ে তার পরে আমাকে ওই একটা rate এ আনতে হয়েছে ওখানে অনেকটা energy চলে যায় কিন্তু কিছু করার নেই Esplanade মানেই bargaining. ঠিকআছে সে তুই আছিস তুই দেখে নিবি আর cutlery set গুলো কিনবি বলেছিলি সেগুলো কি ভেবেছিস? online না offline? দেখ online দেখেছি কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি online এ তো যদি গড়িয়াহাট বা কোথাও দেখতে পাই আমরা তো ঘুরবো দু তিন দিন ওটা পরে হলেও চলবে আগে ওই পর্দা চাদর এগুলোই বেশি দরকার সব থেকে আগে দরকার আরও আলোর জন্যই যাচ্ছি, তো তারপর আলোর কাজটা হয়ে গেলে রংটং হয়ে সব মিটে যাবে তারপর গৃহ প্রবেশের সঙ্গে সঙ্গে ওই পর্দা চাদর গুলো লাগবে আর উম তোর cutlery set টা পরে হলেও চলবে আপাতত নিজেদের বাসন কসন তো আছেই। হ্যাঁ সেটা তো regular use এর থেকেই যায় কিন্তু কাকিমার ভালো লাগবে কারন নতুন রান্নাঘর নতুন flat নতুন সংসারের নতুন একটা কিছু হলে কি

সেটাই আসলে আহ ওটা কিনতে গেলেনা বাসনের জন্য খুব ভারী হবে এবার এটাই ভাবছি যে অতো ভারী নিয়ে যাতায়াত করাটাও খুব মুশকিল হয়ে যাবে।

সেই মতো plan টা করে নি যে কোন দিন কী কী আমরা target এ রাখবো সেই মতো নিয়ে নিয়ে আসবো কারন অবশ্যই তোকে অতোটা journey করে ফিরতে হবে বেশি কিছু ভারী তো তুই বইতে পারবিনা, সেক্ষেত্রে যতটা যা প্রয়োজন ততোটাই সেদিনে সেদিনের জন্য নিয়ে নেওয়া ভালো হবে তাইনা? সেটাই সেটাই। ঠিক আছে তুই তাহলে কিন্তু মাথায় রাখিস শনিবার দিনটা কিন্তু ফাঁকা রাখবি অবশ্যই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুধু শনিবার না শনি রবি সাথে তুই পরের সপ্তাহর weekend টা কেও ধরে রাখ কারন মোটেও দুদিনে তোর shopping complete হবেনা। না না দুদিনে হবেনা আর তারপর ভারী ভারী সেগুলো নিয়ে আসাটাও খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই আর যেদিন cutlery যদি মনে হয় কিনবি আহ নিজে থেকে নিজে গিয়ে কিনবি আজ না হোক পরে হলেও সেক্ষেত্রে পুরো দিন টা ফাঁকা রাখিস অন্য কিচ্ছু কেনার কথা ভাবিস্না শুধুমাত্র ওই জিনিসটা ছাড়া। নাহলে কিন্তু carry করে নিয়ে যাওয়াটা খুব difficult হয়ে যাবে।

হ্যাঁ হ্যাঁ যেগুলো আগে প্রয়োজনীয় হবে সেগুলোই নিয়ে নেওয়া হবে আর সাথে আহ পুরো market টা চসে নেওয়া হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর তুই মোটামটি তাও list বানিয়ে রাখিস কী কী লাগবে কী কী প্রয়োজন এই মুহূর্তে সেই মতো তাহলে নিয়ে নেবো। তাহলে শনিবার দিনটা চাঁদনী তে গিয়েই দেখা করবো মানে চাঁদনী তেই যাবো তার আগে আমরা দেখা করে নেবো কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।

হ্যাঁ দীপু বোলো কেমন আছো? এই তো চলে যাচ্ছে। তোমার কি খবর? এইতো গো ভালো আছি এই middle এ একটু শরীরটা খারাপ হয়ে গেছিল। এখন best better আছে। তোমার কোন শরীর খারাপ নেই তো? না না এখন তো নেই, কারণ এখন তো weather change হচ্ছে তো দেখা যাক কি হয়, এখন কারণ এখন তো শীত থেকে গরম এর দিকে পড়ছে weather এই time এ একটু খারাপ হয়। এখনো পর্যন্ত তো ঠিক আছে। আর বাড়ির সবাই ভালো? বাড়ির বলতে গেলে ওই বাবার একটু মাজা নিয়ে বেদনা চলছে, তো ব্যাস এখন ঠিক আছে। তোমার কাকুরা সবাই ঠিক আছে তো? হম হম হম সবাই ঠিক আছে এখন, কোন problem নেই। উম তারপরে ইয়ে খবর গুলো দেখছিলাম যে banking system বলো বা postal এর যে system গুলো এই সম্বন্ধে কোন খবর বা কোন কিছু দেখেছো এখন recent যেগুলো বেরিয়েছে?

হ্যাঁ দেখলাম আমি খবর দেখছিলাম যেটা যের RBI যে যেটা আছে আমাদের reserve bank। reserve bank এর repo rate বাড়িয়েছে repo rate point five zero percent বাড়িয়েছে। এবার, point five zero percent বাড়ানো মানে তোমার loan যেগুলো আছে home loan বলো বা personal loan বলো bank যেগুলো provide করে মানুষদেরকে, সেগুলো তো বলছে আরো, আহ এবার তোমার costly হয়ে যাবে। মানে যাদের EMI দেখা গেল একশো টাকা পড়তো, তাদের আহ EMI দেখা~ সেটা বেড়ে একশো, এক দেড়শ টাকা হয়ে যাবে। মানে আমি suppose বললাম, একশো টাকা তো হয়না EMI, EMI তো আরো বেশি হয়। কেউ দেখা গেল পাঁচ লাখ বা দশ লাখ loan নিল, তো তাদের EMI দেখা গেল পাঁচ হাজার করে আছে। তো তাদের এখন সাড়ে পাঁচ হাজার আহ বা পাঁচ হাজার ছশো এরকম একটা পড়বে। তো এরকম একটা খবর দেখছিলাম। তো এর ফলে তো সাধারণ মানুষ যারা আছে বা, মধ্যবিত্ত শ্রেণি যারা আছে তাদের ওপরে কিন্তু একটা negative impact কিন্তু পড়বে। সেটাই সেটাই, আহ সাধারণ মানুষের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা খারাপ বলো কারণ দেখো, আহ প্রত্যেকটা মানুষেরই যদি বলা যায় তো এখন টাকা নিয়ে যে খেচা বেচি চলছে, তো সেই হিসেবে যদি এরকম করে বাড়তে থাকে প্রত্যেকটা জিনিস, তুমি শুধু bank এর জিনিস টা বাদে অনেক জিনিস আছে যেগুলো বেড়ে যাচ্ছে। এই জিনিসগুলোতে অনেক সাধারণ মানুষের পক্ষে ক্ষতিকারক বা খারাপ হয়ে যাচ্ছে। তাই না? হ্যাঁ এগুলো তো সাধারণ মানুষের পক্ষে একটু ক্ষতিকারক হবেই তার কারণ, যারা মাস মাইনেতে কাজ করে, তাদের তো একটা budget থাকে internal budget থাকে তাদের যে, কেউ যদি তিরিশ হাজার টাকা salary পায় তো সে কোন খাতে কত টাকা খরচ করবে তার একটা হিসেব থাকে। এবার দেখা গেল মাঝখান থেকে যদি, এবার repo rate কখন বাড়ে? repo rate তো প্রতি তিন মাস অন্তর অন্তর বাড়ে। এবার কেউ যদি loan নিয়ে থাকে তো প্রতি তিন মাস পরপর যদি তাদের যে সুদ আছে, সেই সুদ যদি তাদের বাড়তে থাকে, তাহলে তো সমস্যার ব্যাপার। কিন্তু এমন না যে সবসময় বাড়ে, কখনো কখনো এগুলো un changed থাকে মানে কখনো কখনো পরিবর্তন করে না। আবার কখনো কখনো এগুলো কমিয়েও দেয়। তো এগুলো financial যে institute আছে সেগুলো আরো ভালো বুঝতে পারবে। যে কোনটা কখন বাড়ানোর দরকার বা বাড়ালে পরে, economy র যে অবস্থা আছে সেটা ঠিক হবে না ভুল হবে সেটা তারাই বুঝতে পারবে। তবে সাধারণ মানুষের ওপরে একখানা এর প্রভাব পড়ে। সেটাই সেটাই, সেটাই বলছি আর এটা শুধু কি আহ একটা bank এই হয়েছে না প্রত্যেকটা bank এরই এই জিনিসটা বেড়ে গেছে? এবার দেখো এটা তো RBI guideline জারি করেছে। RBI আহ guideline দেওয়া মানে তোমার উম প্রত্যেক bank এর উপরেই এটা চালু হবে। তার কারণ RBI তো আমাদের দেশের সবথেকে বড় bank, ওই তো

তাদের একটা আহ নিজস্ব চিন্তাভাবনা থাকে loan দেওয়ার ক্ষেত্রে মানুষজনকে। তো তারা সেটাকে পরিবর্তন করতেও পারে আবার নাও পারে। তো তা~ তাদের দেখা গেল যে যদি, fund flow ভালো থাকে, তাদের bank এ যদি cash flow ভালো থেকে থাকে, তাহলে তারা সবসময় হয়তো ওই repo rate পরিবর্তন করে না। তো এখনো পর্যন্ত যেটা দেখলাম যে সব bank এই RBI এর repo rate ই চলছে। কিন্তু Bandhan bank যেটা আছে, Bandhan bank এখনো পর্যন্ত কোন decision নেয়নি। মানে Bandhan bank বলেছে যে, আমরা এখন repo rate বাড়াবো না। কারণ Bandhan bank এমনিতো micro finance এ কাজ করে। তো micro finance মানে হচ্ছে যে ছোট ছোট যে গোষ্ঠী loan যেগুলো আছে, সেগুলো দেয়। এবার সেই গোষ্ঠী loan এ যদি তোমার আহ সুদ আরো বেড়ে যায় তাহলে তার ব্যবসার ওপরেও একটা impact পড়বে। তার কারণ ছোট ছোট যে ব্যবসায়ীগুলো আছে বা ক্ষুদ্র শিল্প যারা কাজকর্ম করে তারা তো পাঁচ হাজার, দশ হাজার, কুড়ি হাজার এরকম করে ছোট ছোট loan নেয়। তো তাদের যদি সুদ বেড়ে যায় তালে, একটা কিন্তু বড়সড়ো রকমের সমস্যা হবে। সেজন্য Bandhan bank এখনো পর্যন্ত কোনো চিন্তাভাবনা করেনি এটা বাড়ানোর বিষয়ে। সেটাই সেটাই এমনি তো মানুষের কাছে এখন চর্চা হয়ে গেছে। Bandhan Bank টা এখনকার দিনে যতটা নিচ্ছে, মানুষের কাছে মানে যারা মানে middle class family থেকে belong করে,

কারণ Bandhan bank এ বলতে গেলে যারা অনেক middle class family থেকে বা lower class family থেকে belong করে, তারা ধরো, যে~ যেটা বললে তুমি যে ক্ষুদ্র টাকা নিয়ে নেয় এবার যদি সেখানেও যদি বেড়ে যায়, তো এখন যে ক্ষুদ্র নিচ্ছে সেটা তোও দিতে তাদের কিন্তু গায়ে লেগে যাচ্ছে। বা দিতে পারছে না। এরকম একটা ব্যাপার। কিন্তু আস্তে আস্তে যদি এরপরেও বেড়ে যায় এর থেকে বেশি। তাহলে তো সাধারণ মানুষ নিতে ভয় পাবে। আর, প্রত্যেকটা মানুষের কাছে কি বলতো যে টাকা দে~ মানে নিলাম আমি, দেওয়া টা তো তাদের কাছে একটা মানে দায়িত্ত্বর ব্যাপার। এবার যদি এরপরও যদি অনেকটা বেশি হয়ে যায়, হ্যাঁ তো সেটা কিন্তু দেওয়াটাই তাদের কাছে অনেক। নেওয়াটা তো অন্যের কথা but দেওয়াটা অনেক কষ্টকর হয়ে পড়বে। তাই এখন যেটা ভালো হয় যদি করে একটু ভালোভাবে ভাবনা চিন্তা করে বা সাধারণ মানুষের জন্য। তো সেটা বেশি better হয়। তাই না? হ্যাঁ সে তো বটেই। তার কারণ যারা ক্ষুদ্র শিল্পে কাজ করে ছোট ছোট গ্রামের দিকে যে গোষ্ঠীগুলো থাকে তারা তো খুব বেশি loan নেয় না, অল্প স্বল্পই loan নেয় কুড়ি হাজার পচিশ হাজার বা তার থেকেও কম নেয়। তো তাদের সুদ যদি একটু বেশি বেড়ে যায়, তাহলে তাদের যে loan টা payment যখন করতে হয় সে তখন কিন্তু problem টা হয়। কারণ তাদের ব্যবসার পুঁজি অনেক ছোট আর তাদের ব্যবসা থেকে যে income টা হয় সেটাও কিন্তু আহ অনেকটাই কম তো সে ক্ষেত্রে দেখা গেল একশ টাকা বা দুশো টাকা ও যদি বেড়ে যায় সে ক্ষেত্রেও তাদেরই ওপরে কিন্তু একটা বড়সড়ো ধরনের প্রভাব পরে। তো এখন এই এই quarter এ যেটা RBI বাড়িয়েছে, পরবর্তী quarter মানে পরবর্তী তিন মাস পর দেখা গেল যে সেটা আবার অপরিবর্তিত রাখল বা, হয়তো point five zero percent কমিয়ে দিল। তো এই জিনিসগুলো করে, তো সেটা এখন RBIএর নতুন যে কি guideline হচ্ছে সেই guideline অনুযায়ী দেখলে পরে তারপরে বোঝা যাবে। এই guideline টা জারি করা প্রায় আহ কতদিন হয়েছে তোমার কি জানা আছে? এই কিছুদিন আগেই জারি করেছে। মোটামুটি ধরো এই budget ছিল budget এর পরেই তোমার আহ জারি করেছে এটা। মোটামুটি ধরো চার থেকে পাঁচ দিন হলো হয়তো। সেটাই সেটাই, এমনিতেই এই জিনিসটা শুনে সত্যি নিজের ও খারাপ লাগছে। কারণ দেখো এখন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তোমার এখন কার যদি একটা গোল family র মানুষরাও যদি তোমার

দিকটা একটু বেশি দিতে হবে। তাহলে সাধারণ মানুষ চলবে কি করে? এই জিনিসটা নিয়ে যদি আহ একটু মানুষ ভাবনা চিন্তা করে বা যারা এই জারি গুলো করছে বা সরকার থেকে যে আহ মানে উম কথাগুলো আসছে সে গুলো যদি একটু ভালোভাবে ভেবেচিন্তে, বা শুধু এখনকার দিনে কি ভারতে, সবাই যে rich family হয়ে গেছে সেটা কিন্তু নয় অনেক poor family ও belong করছে। তো সেই দিক থেকে যদি সেই ভাবনা চিন্তা তাদের জন্য কিছু গড়ে তোলার দিক থেকেও যদি তারা ভাবনা চিন্তাটা করত তাহলে তো অনেকটা better হতো। ভারতের জন্য ও এবং সাধারণ মানুষের জন্য ও। এগিয়ে যেতে অনেকটা।

তো সেই ঝামেলাটা বের হয়ে আবার যদি এরকম করে আস্তে আস্তে আজকে বেড়েছে মানে আহ দুমাস পর, পাঁচ মাস পর বা দশ বছর পর আবার কিন্তু বাড়বে। তো এই বাড়ানোর দিকটা এটা যদি বাড়তেই থাকে আর সাধারণ মানুষের কাছে যদি টাকাই না থাকে, তাহলে সাধারণ মানুষগুলো চলবে কি করে তাই না? হ্যাঁ সেটা একটা ব্যাপার আছে। কিন্তু তুমি যদি widely ভাবনা চিন্তা করো যে গোটা বিশ্বের অর্থনীতিতে যেরকম যা অবস্থা চলছে তার থেকে ভারতের অর্থনীতি কিন্তু অনেক ভালো পর্যায়ে দাঁড়িয়ে আছে। কারণ, প্রথমে তো COVID nineteen এর একটা impact পরল। COVID nineteen এর জন্য অর্থনীতি অনেকটাই খারাপ হয়েছে। গোটা বিশ্বের অর্থনীতি খারাপ হয়েছে। তারপরে আবার, Ukraine Russia র যুদ্ধ শুরু হলো যার কারণে তেলের দাম টা কিন্তু একটু বেড়েছে। তাছাড়া তেলের দাম কিন্তু অপরিবর্তিত ছিল বা থাকতে হয়তো। এবার যেহেতু Russia Ukraine এর যুদ্ধ চলছে সেই কারণে তেলের দামটা বেড়েছে। আর গোটা বিশ্বের অর্থনীতি তুমি যদি দেখো যে আমাদের repo rate যে রকম বাড়িয়েছে তুমি বিদেশের America বল বা European যে country গুলো বলো সেখানে মুদ্রাস্ফীতির হার কিন্তু অনেক বেশি। আমাদের এখানে আহ যে কোন জিনিসের বলো বা তেলের বলো যেরকম দাম দেখা যাচ্ছে। বাইরের দেশের কিন্তু তার থেকে অনেক বেশি। তার তুলনায় আমাদের অর্থনীতি অনেক ভালো, কাজ করেছে। যারা কাজ করছে বা চিন্তা ভাবনা করছে তাদের তারা কিন্তু অনেক ভালো কাজ করেছে। তুমি এখন যদি খুব recent খবর দেখো Pakistan এর অর্থনীতিটা যদি দেখো তো ওদের মুদ্রাস্ফীতি এখন চব্বিশ percent এ দাঁড়িয়ে আছে। ওদের দেশে কোন foreign reserve নেই। আমাদের দেশে foreign reserve এত আহ তৈরি করে রেখেছে এই last চার থেকে পাঁচ বছরে যে আগামী চার থেকে পাঁচ বছর আমাদের foreign reserve এর কোন problem হবে না। তারপরে এখন এই যে মুদ্রাস্ফীতির হার যেটা বলছি, মুদ্রাস্ফীতির হার control করার জন্য কি করতে হয়, দেশকে সোনা কিনতে হয়।